পারবে তো সবাই রাজি দিদিমণি বললেন একটা সময় ছিল যত ঘড়ি ছিল না যখন ঘড়ি ছিল না ক্যালেন্ডার ছিল না মানুষ উম শিখছে শিখতেও পারত না শিখতে পারত না তাই কেউ সাল তারিখ দিয়ে দেখে রাখেনি কবে মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখ~ শিখছিলো অনেক অনেক পুরোনো দিনের হিসাব নিয়েই জন~ জন্যই মুশকিল হয় তবে কাজের সুবিধা অনেক নানা নানা ভাগে ভাগ করতে হয় পুরোনো পুরনো সব সময়কে এই ভাগ গুলোকে হিসাব আলাদা আলাদা ধরো হাজার হাজার বছর মানুষ শুধু শুধু পোশাক পাথরের ব্যবহার জান~ জানত কিন্তু ঠিক কবে পাথরের ব্যবহার শু~ শুরু হয় যে কথাও লেখা নেই তাই ওই হাজার হাজার বছরকে বোঝাবলতে শব্দ ব্যবহার করা হয় সেটা যুগ মোটামুটি ভাবে অনেক লম্বা একটা উম সব সময়ই বোঝাতে যুগ কথাটা বলা হয় আবার ধরো হাজার হাজার বছর পৃথিবীতে জল জমে জমেছে এই লম্বা সময়কে বোঝাতে এক বড় যুগ কথাটা বলা হয় এ একসময় মানুষ তা~ তামা . লোহা এই এই সব ধাতু ব্যবহার শিখলো সেই এই সময়টাকে বোঝাতে ধাতু যুগ বলা হয় কিন্তু ধাতু যুগ আহ উম মধ্যেও ভাগ আহ ভাগ আছে যত শুধু শুধু তোমার ব্যবহার জানত সেটা তামার যুগ তেমনি পরে উম উম যখন লোহার ব্যবহার শিখলো তখন শুরু হল লোহার যুগ তবে লোহায় যুগেও পাথরের তামার এসবের ব্যবহার বন~ বন্ধ হয়ে গেল কিন্তু লোহাই তখন সবচেয়ে বেশি কাজ লাগল লোহার জন্ম পাত্রী ব্যবহার করায় মানুষ সহজে কাজ সাল তাতে পা~ পারল তাই ওই মানুষ সময়টাকে মানুষ নাম হল লোহা যুগ কিন্তু ঠিক কবে কোথায় কোন যুগ সে হল এই সব প্রশ্ন উত্তরে দেওয়াও সহজ নয় তাই সেই সব এর উত্তর দিয়ে উত্তর দিয়ে গিয়ে একটা কথা যোগ দিয়ে দেখা হয় আনুমানিক তাঁর মানুষ অনুমান বা আ দন্তে ন দ এ আকার বর্গে জ আন্দাজ করেন . নেওয়া হয়েছে এমন অনেক সময় পু~ পুরনো দিনের সাল তারিখ আর আন্দাজ করে নিতে হয় সবসময় শিখবে আর সঙ্গে আনুমানিক কথা ব্যবহার করা হয় ইতিহাস কথা কত পুরনো দিনের কথা বলে এই সব মানুষ লিখতে পারত না আর ঠিক সেই সময়ের কথা আমাদের মানুষ করে উম নিয়ে হয় হয় এ সময়ে এ সময়ে অনেক প্রাগৈতিহাসিক যুগ বলে পো প এ রফলা আকার ক প্রাক মানে আগের তাহলে প্রায় ইতিহাস মানে ইতিহাসের আগের সময় আবার উম এই সময়ে মানুষ লিখতে পারত শিখছে কিন্তু সেই সময়ে পাওয়া যায় উম

কিন্তু পড়া যায় না সেই পুরনো সময়টাকে বলা হত প্রাগৈতিহাসিক যুগ যে উম সময়ের লেখাপড়ার পাওয়া যায় ও পাওয়া যায় তা তা হল ঐতিহাসিক যুগ তবে এই ভাগ গুলোকে ভাগ গুলোকে কাজ চালানোর জন্য গড়া ঐতিহাসিক

নাই পুরানো যে সে লেখা পড়া যাক বা না যাক উম পুরনো দিনের কথা ঐতিহাসিক কথা মানুষ লিখতে শিখতে পারার থেকে সহজ হল পুরনো দিনের কথা জানা তাই পাগলাগো নীতি পাগলাগো নীতি, তরুণ মুখোপাধ্যায় মা মা উম বাধ্যাকর সম প্রতিরোধকারী মঙ্গোল আবিস্কারই হও অমঙ্গোল মলম আবিস্কার হওয়ার পর থেকেই পৃথিবীতে নানান নানান রকম উড়ান যন্ত্র আবিষ্কার একটা খুব হিড়িক পরে গিয়েছে

পাল্টা পঁয়ত্রিশশো আঠা আঠান্নব্বই পঁয়ত্রিশশো আঠান্নব্বই ইতিমধ্যে চাঁদ মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ library স্থাপন করতে শূর শূর শুরু করেছে। সূর্যে আরো দুটি গ্রহ আবিষ্কার হতে হেয় হয়েছে এবং জানা গিয়েছে আর কোনো গ্রহ নেই। উম ম মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ সুন্দর আলোর থে চেয়েও গতিবেগ শোন্ মহাকাশ যা মহাকাশজনে রহনা হয়ে গিয়েছে। এর দেড়শো বছর আগের থেকেই এবং কখনো অনেক ক যাচ্ছে

তা বলে কি পৃথিবীর মানুষের কি চা পৃথিবীর মানুষেরা হাল ছাড়িনি সেই একটু দেড়শো বছর আগে যারা বি বি বি বি ছিল তারা সকলেই উম খ খরো খ বর্তমান আজকাল পৃথিবীতে মানুষ মরেনা যারা মহাকাশে গিয়েছে তারা ফিরে এ এস এসেই সেই আমলের লোকেদের দেখতে পাবে। তবে সব মানুষই বেঁচে থাক আছে

কোনো বিজ্ঞান এর বিজ্ঞানী বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই কবিতা গান ছবি আঁকা কথা সাহিত্য নাটক cinema এসব নিয়ে কেউ মা মাথা ঘামায় না ওসব অবস্হা অবসাদ ভাব বা বেগ কোনো কাজে লাগে না খামোখা সময় নষ্ট খেলাধুলায় part চুকে গিয়াছে আ আ অনেক অলিম্ব উঠে গিয়েছে, বিশ্বকাপ ও বিলুপ্ত আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান প পুরি পড়ি পরিমা পূর্ণিমার চাঁদ কোকিলের ডাক শুনলে বা ফলা ফুল ফুটলে কেউ আর আল আহা উহু করে না বর্ষাকালে বৃষ্টি দেখলে আর মন আর নেবুর অহ হয়ে ওঠেনা ওগুলোকে প্রতি প্রকৃতির যা যাতা ধোনি হিসেবে দেখে দেখা যায় দেখা যায় গোল গোল গোলাপ গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে আর অন্যান্য অন্যান্য বেশি জরুরী দয়া দয়া মায়া করুণা ভালোবাসা ইত্যাদি ও প্রয়োজন না থাকায় এ এবং চর্চা অভাবে মানুষের মনে আর ওসবের উদ্যোগ হয় না প্রো প্রতি প্রতিক্রম অবশ্য এবং আর আছে যে মন পাগলা গনে

মৃত্যুঞ্জয় tonic আবিষ্কার হয় গণেশ ও আর সকলের মত tonic টা খেয়ে খেয়েছিল ফলে তার মৃত্যু মৃত্যু বন্ধ হয়ে গিয়েছে। দেড়শ বছর দেড়শ বছর আগে কখন সুকুমার শিল্পবিরধি আন্দোলন শুরু হয় এবং শিল্প সনক্রিপ্ত শহিদেরা না সাহিত্য শহিদ উঠে যেতে লাগলো তখন গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি। তাছাড়া বিজ্ঞানে বাড়াবাড়িরও একটা সীমা থাকে দরকার বলে তার মনে হয়। গণেশ অনেক চেষ্টা করে ক যখন দেখলো কালের চাকা গতি উল উল্টে দিক, উলটো দিকে ফেরানো যাবে না তখন সে সব সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরি গুহায় আশ্রয় নিল তা বলে হিমালয়ের যে খুব নির্জনতা জায়গা তাও নয় এভা everest র চূড়া হয়ে হয়েছে রূপ কুন্ডে বায়ু তার library কে সমন সরোবর সরোবর নানান ধরনের গবেষণা সমুদ্রের তলায়ও চলে নানান রকম পরীক্ষা-নিরীক্ষা অর্থাৎ গু গুবে গবেষণা ভূপৃষ্ঠ এবং অন্তরীক্ষে কোথাও নি নিপাত নির্জনতা নেই পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয় কিন্তু তারা সমস্ত পৃথিবীকে এমন ভাবে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খোঁজা খ খুঁজে পাওয়া খুব কঠিন এ এত আজ সকাল থেকে গণেশ বসেছে কবিতা লিখতে লিখছে লিখছে একটু আগে একটা ভেটকি আর একটা ভেলায় চোরে দুটো লোক এসে বলল এই যে গণেশ বাবু কি করছেন? কবিতা লিখছি। কবিতা হোক হোক হোক তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? আকাশ শুনছে বাতাস শুনছে প্রকৃতি শুনছে কবিতা কবি

কদিন আগে সন্ধ্যেবেলায় গণেশ একদিন ছ গলা ছেড়ে গান গাইছিল তার গানের গলা বেশ ভালো হঠাৎ দুটো পা খাওয়ালা লোক রাস্তা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে রীতিমতো ধমক দিয়ে বললে ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন?

পাহাড় পাহাড়ের গা গায়ে যন্ত্রপাতিলি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ হঠাৎ একটা ধামা নেমে এল একটি মহিলা খুব আগ্রহের সঙ্গে বললেন চলেন বলে চলেন এটা কিসের sight এটা কিসের sighting design বলুন তো বেশ interesting মনে হচ্ছে

খয়েই খেয়েদেয়ে কাজ নেই ছবি হচ্ছে হ হম গণেশ জানে এর কাছে পৃথিবীর গো সে কিছুতেই উল্টে দিতে পারবেনা কিন্তু একা একা বসে বসে যে নিজের নিজের মনের মত কিছু করবে আরো তারও উপায় নেই এর

আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয়ই। বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যক গণেশের তিন ছেলে এক মেয়ে বড় বড় ছেলের বয়স একশো চুয়াত্তর বছর মেয়ের মেয়ের মেজর একশো একাত্তর ছোট ছেলের একশো আষট অ আ আটষট্টি এবং মেয়ের বয়স একশো ছেষট্টি প্রত্যেকে কৃষি বিজ্ঞানী তারা অবশ্যই কাপ বাপের কাছে আসে না কিন্তু গত একশো বছরে মধ্যেও নয় গ গণেশের তাদের মুখশ্রী ভুলেই গিয়েছে গণেশের স্ত্রী ক্যালি ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করেন যে যে দেড়শ বছর আগে তিনি ক্যালিফোর্নিয়া নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান এখনো ফেরেননি আজ সকাল আজ সকালে গনেশকে কবিতায় পেয়েছে কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে কবিতার কাগজগুলো বাতাসে টানা টানা ঘড়ির মতো লাট খাচ্ছে, ঘুরছে ফিরছে ভাসছে টাক খাচ্ছে তারপর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে

কাছে পৌঁছায় যদি কেউ পড়ে আকাশে একটা পিপে ভাসছিল গণেশ লক্ষ্য করেনি পিপেটা ধীরে ধীরে নেমে এলো নামলো একজন police man গনেশ কে ও সম্মানে অভিগা সম্মানের সঙ্গে অভিবাদন করে বলল sir এক কালে এক কালে আপনি যখন কলকাতা science college micro electro micro electronic পড়াতেন তখন আমি আপনার ছাত্র ছিলাম কিন্তু সব কিন্তু এসব আপনি কি করছেন পাহাড় ময় কাগজ ছড়াচ্ছেন কেন এটা কি নতুন ধরনের কোন গবেষণা? গণেশ মাথা নাড়ল নাহে না ওসব গবেষণা টবেষণা আমি ভুলে গিয়েছি আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি তার তার মানে পৃথিবীতে দিব্যি বেঁচে আছে মরার কোন লক্ষই নেই মরছে পৃথিবীর মরছে পরে টের পাবে এই জায়গাগুলো কি কোন এই কাগজগুলো কি কোন prescription পৃথিবীকে বাঁচানোর ওষুধ ঠিক তাই ওগুলো কবিতা তুমি পড় পড়ে দেখতে পারো লোক

তার পায়ের কাছে পড়ে থাকা একটা পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে নিল কিছুক্ষণ চেয়ে রইল কিছু বুঝলে লোক তা অস অসহায় অসহায় ভাবে মাথা নেড়ে বলল কিছু বুঝতে পারছি না sir কোনদিন এই জিনিস পড়িনি। তোমাদের বয়স তোমার বয়স কত? একান্ন বছর বাচ্চা ছেলে আজ্ঞে হ্যাঁ sir আমা আমাদের আমলে শিক্ষা নিকেতনে এসব পড়ানো হতো না শুনেছিলাম আর তার অনেক আগে কবিতা নামে কি যেন ছিল লোকটি নিরীহ নিরীহ এবং ভালো বাস এবং ভালো মানুষ দেখতে গনেশ বাবু হুকুমের সুরে বলে উঠলো মনে পড়ে পড়লে হবে না জোরে জোরে পড়ো লোকটি কাগজটা দিয়ে চেয়ে থেকে থেকে থেমে থেমে পড়তে লাগলো গ গ গহতির সবুজ নীল নীল জল ফিরোজা আকাশ কোকিলের ডাক ডাক ডাকছিল ফুলের সব সুবাস আধো আধো বলছিল কনকনে হাট ছিল শিশু পালনা জলে একটু না লোক মাথা নিয়ে লোকটা মাথা নেড়ে বলল শুধু মনে পরছে এক সময় আমিও তলতলে হাত হাঁটতে শিখেছিলাম গণেশ হতাশ হলো

রোজকার মতো কবিতা লিখতে বসেছে গণেশ এমন সময় একটা বড় হম সরো পিপে এসে নাম এসে নামল

আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে এরা দুজনে কবিতা শুনতে চায় গণেশ অবাক এবং খুশি দুই হল তবে একুশে এ এর এর তোদের কবিতা শুনিয়ে ছাড়লো না গান শোনালো কবিতা গান শোনালো ছবি দেখালো তিনজন মতভঙ্গ বতভম্ব হয়ে বসে রইল কিছু বুঝতে পারছো তোমরা তিনজনে মাথা নেড়ে জানালো না লোকটা বিনীতভাবে বলল না বুঝলেও আম আমরা আমার মধ্যে কি যেন একটা হচ্ছে কি হচ্ছে ঠিক বোঝাতে পারবো না পরের দিন লোকটা ফের এলো সঙ্গে তার আরো চারজন police man এরা আমার সহকর্মী কবিতা গান ছ ছবি ব্যাপারটা বুঝতে চায়। গণেশ খুব খুশি বো বসো বসো পাঁচজন শ্রোতা দশ ও দশ ঘণ্টা দুই ধরে গণেশের কবিতা শুনলো গান শুনলো, ছবি দেখ কেউ ঠাট্টা বিন্দু করলো না গভীর হয়ে লই রইল পরের দিন লোকটা এলো না কিন্তু জনা দশেক লোক এলো

দুই সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব মহাসচিব ও তার বিমান থেকে নামলো গণেশের ডেরায় যে আপনি কি কান্ড করছেন করছেন পৃথিবী যে উচ্ছন্নে গেল লোকে গান গাই গায়তে লেগেছে কবিতা করছে হিজিবিজি ছবি আঁকছে গনেশ হো হো করে হেসে বল উঠে বলল যা তাহলে আর ভয় নেই দুনিয়াটি বেঁচে গিয়েছে একুশের কবিতা এ আপুর আ আ পাখি সব করে রব রাত্রি পোহাইলো কান

সুর নয় ম ম মধু ভান্ডার সেই আমাদের দেশ মাঠ বড় নদী আমার আমার আমার দেশের গাড়ি টারি ভাটিয়ালি আরো কত সুরে সাথে মিশাইয়া আছে আমার মায়ের মুখ আমার মায়ের গান কত না গানের কলি বীন বিনি ধামের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কয়েকটি পাখির গান শেষ না হতে তারা ঝরে গেল পড়ে গেল মাটিতে, সেই শোক পেয়েই শোক কালবৈশাখী ঝড় উঠলো আর মাঠ কাঁপলো ঘাট কাঁপলো হাত কাঁপলো বন কাঁপলো মন কাপলো ইতি ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব তাইতো ত অঘোর কত পাখি কলম ম আজ তাইতো আজ

তাই কথায় কথায় কথা কত কথা কত কথা কত রুপ কথা আর ছড়ার ছন্দের মিল সুরের ফুল ছড়ান যিনি এখনও এ মিছিলে গুনগুন করে গাইতে পারেন পাখি সব করে রব রাত্রি পোহাইল গান কানে কুসুম কলি সকলেই ফুটিল রাখাল গরুর পাল গোয়ালে দলে দলে যায় মাঠে শিশু গুন গেয়ে মন যিনি নিজ নিজ পাঠে

এসব প্রশ্নের উত্তরের নিহিত রয়েছে একুশে ফেব্রুয়ারি ত কথা ভাষা আন্দোলনের তাৎপর্য ভাষায় মানুষকে ভাষা করে চলে ভাষা ছাড়া মানুষ ভাবতেও পারে না কল্পনা করতেও পারে না পারে না চিন্তা করতে পর্যন্ত মানুষ এগিয়ে সঙ্গে প্রকাশ আর বিকাশের ভাষা ছাড়া মানুষ নিজেকে প্রকাশ করতে অক্ষম মানুষের সব জ্ঞান বিকাশ ও ভাষাকে অবলম্বন করে ঘটে প্রায় ব্যক্তির ব্যক্তি হয়ে উঠতে চায় ভাষা ব্যক্তিত্ব ব্যক্তির জীবনের বিষয়েও ঘটে ঘটে ভাষার সাহিত সাহিত্য তাই তাই যে তাই ভাষা ছাড়া জাতীও জাতি হয়ে উঠতে পারে না নিজের

এবং বিষয় ভাষাকে মাতৃভাষা তার সন্দেহ নেই তাতে সন্দেহ নেই কাজেই ব্যক্তি জীবন ও জাতীয় জীবন উন্নয়নের ক্ষেত্রে মাতৃভাষা ও মাতৃ মাতৃভাষায় সাহিত্য অপরিহার্য জাতীয় সাহিত্য শিল্প সভ্যতা সম্প্রীতি সবকিছুর প্রাণ প্রাণ হচ্ছে ভাষা মাতৃ

রক্তের বিনিময়ে হলেও মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা কো প্রতিষ্ঠা করতে হয়। মাতৃভাষার দাবি সব আগের দাবি মানুষ হিসাবে বেঁচে থাকার দাবি এ দাবি প্রতিষ্ঠা সংগ্রামে একুশে ফেব্রুয়ারি শহীদেরা শহীদেরা প্রাণ দিয়েছিলেন প্রাণ দিয়ে তারা শুধু আমাদের প্রাণ আমাদের মাতৃভাষা বাংলাকেই বাঁচাননি আমাদের কেউ বাঁচার পথ করে দিয়েছিলেন তা তাই তারাও তাদের মাত মাত মৃত চিত্র সহ চিত্র স্মরণীয় ভাষার জন্য প্রাণ দেওয়া এবং অনেক অনেক পৃথিবীর অন্যান্য কোন নেই অন্যান্য কোথাও নেই একুশে ফেব্রুয়ারি শহীদেরা আ আমাদের অন্যান্য গৌরব ও আমাদের গর্ব একুশে ফেব্রুয়ারি পথশিল্প এবছর ফিরে এসে আমাদের সে কথা স্মরণ করিয়ে দেয় আর স্মরণ করিয়ে দেয় মাতৃভাষার প্রতি আমাদের গর্ব ও দাবি দাবি একুশে ফেব্রুয়ারি তা পর একুশে ফেব্রুয়ারি করতে হলে একুশে ফেব্রুয়ারি তাৎপর্য বিষয়ে আমাদের সব সচেতন থাকতে হবে বছরের শুধু একদিন নয় সারা বছর ধরে আন্তাকথা

তোর তো আমাদের বাড়ি ঘরের চারিদিকে দেয়ালে নানান দেব দেবীর ছবি ছবি ছবি ছবি আম আমরা কখনো ভালো লাগতো ভালো লাগতো ছোট ছোটবেলাতে আমি বেস সব দেখতাম। আর কপি কপি copy copy করে বিশু বিশু উলায় আটে আমার প্রথম বর্ণনা বর্ণপরিচয় ইতিহাস ও খুব মজার আমাদের বাড়ির সামনে রাস্তার লাল মোর মোরামে দান দানা ছিল ঢাকা ছিল একদিন হঠাৎ বৃষ্টি পড়ে দেখি দেখি মোর মোরাম ধুয়ে নীল রঙের মাটি বেরিয়ে পড়েছে চোখে চোখে পড়া মাত্র সে মাটি খাল মাটি খাবল তুলে বাড়ির পাশে কুমোর পাড়া ছেলেবেলা থেকে অনেকক্ষণ অনেকক্ষণ ধরে কুমোরদের মূর্তি গড়া অন্যান্য কাজ দেখার ছিল

গাছের পাতার রস বা বাটা বাটা বাটনা বাটা সিলের হলুদ মেয়েদের পায়ের আলতা মুড়ি ভাজা খোলার গোছা ছা ছা তা ভুসাকালী এগুলো রঙের প্রয়োজন মেটাতো প পাড়ার প্রতিমা কালী মিস্ত্রি দিয়ে ডেকে ছা ছাগলের গায়ের গোল কেটে নিয়ে বাঁশের বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তা তাকে তুলে কাজ কাজ হতো বাবার আর্থিক অবস্থা ভালো না থাকার ভালো না থাকায় আমার রং করার গুণটির জন্য school আমি school আমি অবৈতনিক ছাত্র হিসাবে পড়াশোনা সুযোগ পেয়েছিলাম school দেয়ালের আঁকা ছবি ঝোলানো আর প্রতিটা ছবি দেওয়া আম আমার প্রতিমাতে কাজ কাজ ছিল ছোটবেলাতে পড়াশোনা ভালো লাগত না বাবা লিখতে দিৎ বাবা লিখতে দিলে আঁকতে শুরু করতাম যা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের তিরোধানের পর এক স্মরণসভায় রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে সব্যসাচী আখ্যা দিয়েছিলেন । রসস্রস্টা

কথা উল্লেখ করেছিলেন। বঙ্কিমের প্রতিভায় ঐ দুইয়ের সমন্বয় ঘটেছিল। ধর্মতত্ত্ব, কৃষ্ণ চরিত্র যে লেখনীতে রচনা করা সম্ভব সেই লেখনীই লোকরহস্য। কমলাকান্তের দপ্তর এবং মুচিমন্দে মুচি মুচিমন্দের জীবনচরিত রচনায় উল্লসিত হয় । চন্দ্রনাথ বসু বলেছিলেন অভাগত অভ্যর্থনা করিতেছে, অমন সময়ে একটা বিদ্যুৎ সভাগৃহে প্রবেশ করিল। এই বিদ্যুৎ বঙ্কিম সাহিত্যের সব্যসাচী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । ঊনবিংশ শতাব্দীর এক বিশেষ লগ্নে বঙ্গদর্শন -এর সম্পাদক বঙ্কিমচন্দ্রের আবির্ভাব । বঙ্কিম প্রতিটা প্রাচ্য ও পাশ্চাত্য ভাবধারা কে সন্ধিকৃত করেছিলেন বলেই

প্রতিভার অফুরন্ত বিকাশ ঘটেছিল । বঙ্গদর্শন পত্রিকা সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছেন পূর্বে কী ছিল এবং পরে কী পাইলাম, তাহা দুইকালের সন্ধিস্থলে দাঁড়াইয়া আমরা এক মুহূর্তে অনুভব করিতে পারিলাম । কোথায় গেল সেই অন্ধকার সেই একাকার কোথায় সেই সত্যি কোথায় গেল সেই বিজয়বসন্ত সেই গোলে, সেই বালক ভুলানো কথা কোথা হইতে আসিলো এতো আলোক, এতো আঁকা, এতো সঙ্গীত, এতো বৈচিত্র্য । বঙ্গদর্শন যেন

সমস্ত নদী নির্ঝরিণী অকস্মাৎ পরিপূর্ণতা প্রাপ্ত হইয়া যৌবনের আনন্দবেগে ধাবিত হইতে লাগিল । কত কাব্য নাট্য, উপন্যাস কত প্রবন্ধ, কত সমালোচনা কত মাসিক পত্র, কত সংবাদপত্র বঙ্গভূমিকে জাগ্রত, প্রভাবিত, কলরবে মুখরিত করিয়া তুলিলো । বঙ্গমাতা সহসা বাল্যকাল হইতে যৌবনে উপনীত হইলো । রবীন্দ্রনাথের এই আহ প্রশংসা থেকেই বোঝা যায়, সম্পাদক উম বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব । শিল্পী বঙ্কিমচন্দ্রের অখণ্ড স্রষ্টা বঙ্গদর্শন মাসিক চাহিদা মেটানোর জন্য কখনও ঔপন্যাসিক রূপে, আবার কখনও প্রাবন্ধিক রূপে আত্মপ্রকাশ করেছেন। সমকালীন জগৎ জীবনের মধ্যে

আবর্জনা দূর করতে চেয়েছেন । বঙ্কিমচন্দ্র বাংলা প্রবন্ধ সাহিত্যিক আহ ও কবিশিল্পী। তিনি বিবিধ প্রসঙ্গ অবলম্বন করে প্রবন্ধ রচনা করেছেন । বিজ্ঞান সাহিত্য, সমাজতত্ত্ব, দর্শন, ধর্মতত্ত্ব - ইতিহাসের কোনো বিষ- কোনো উম প্রধান বিষয় তাঁর আলোচনার বহির্ভূত হয়নি । এই সকল প্রবন্ধের মধ্যে বঙ্কিমচন্দ্রের বহুদর্শী অভিজ্ঞতা, ফলশ্রুতি, গভীর ধ্যান ও ধারণ লব্ধ তীক্ষ্ণ বোধিদৃষ্টি এবং গবেষণা ও রসবোধের সম্যক পরিচয় লাভ করা যায়। বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের একজন প্রজ্ঞাবান শীর্ষস্থানীয় প্রবন্ধলেখক । প্রবন্ধ-ধর্মের সর্ববিধলক্ষ্মণী

বিভিন্ন বিষয়ে বঙ্কিমচন্দ্র-এর পাণ্ডিত্য, চিন্তাশীলতা ও সাহিত্যিক মূল্যায়নে স্বকীয়তার সাক্ষর ও প্রাবন্ধিক সর্বত্রই লক্ষ্য করা যায়। প্রবন্ধ নিছক উচ- উচ্ছাসধর্মী গদ্য-রচনা নয়, বিভিন্ন বিষয় সম্পর্কে সুষ্ঠ ধারণা বা অনুশীলন না থাকলে প্রবন্ধকারের পক্ষে নিরপেক্ষ এবং তথ্যসমৃদ্ধ ও তথ্য-গভীর দৃষ্টিলাভ করা সম্ভব হয়নি। বঙ্কিমচন্দ্র-এর প্রথম দৃষ্টি ছিল প্রসারিত এবং তা কখনও কোনও সীমাবদ্ধ মতাদর্শের দ্বারা আচ্ছন্ন হয়নি। প্রবন্ধের বিষয়ে বৈচিত্র্য হেতু বঙ্কিমচন্দ্রকে বহুক্ষেত্রে বিষয় বিষয়পোযোগী উপাদান আহরণে গবেষণা কর্মে যুক্ত থাকতে হয়েছিল এবং বিভিন্ন মুল্যবান উপাদান সংগ্রহকল্পে তিনি একনিষ্ট উদ্যমের অভাব ছিলো না। প্রামাণ্য তথ্য সমাবেশে ও নিশ্চয়-যুক্তি সু-তীক্ষ্ণতায় বঙ্কিমচন্দ্র-এর সকল বিষয়ক প্রবন্ধই সমুজ্জ্বল হয়েছে। বঙ্কিমচন্দ্র-এর প্রবন্ধ প্রধাণত বুদ্ধিনিষ্ট ও বিশ্লেষণধর্মী সাধারণতঃ বুদ্ধি ও বিধান বিচার প্রধান দুর্লভ সাহিত্য স্বাদ থেকে বঞ্চিত হয়। কিন্তু, বঙ্কিমচন্দ্র-এর প্রবন্ধে সাহিত্যগুণের অসাড়ভাব ঘটেনি। জাতীয় সংস্কৃতি, সমাজজীবন তাঁর অধিকাংশ প্রবন্ধেই কীর্তিভূমি। আঠারোশো বাহাত্তর সালে বঙ্কিম বঙ্গদর্শন-এর সম্পাদক হয়ে তিনি নানাধরণের প্রবন্ধ রচনার তাগিদ উপলব্ধি করেন। এর পরেও তিনি তাঁর ভক্তদের দ্বারা সম্পাদিত ও প্রচারিত প্রচার নবজীবন, সভা, ধর্ম, সমাজ সাহিত্য ও নীতি গঠিত অনেক প্রবন্ধ রচনা করে বাংলা নবীন প্রবন্ধ সাহিত্যকে যৌবনের দান করেছেন। তাঁর প্রবন্ধ গ্রন্থের সংখ্যা অল্প নয়